এটি আমাদের এলাকার একটি মাঠ। এই মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাঠটিকে প্যান্ডেল করে ঘিরে রাখা হয়েছে। মাঠে --

মানুষজন পিকনিক করতে আসে। বাঁধের পাড় কি সুন্দর করে বাঁধান। বাঁধের উপর দিয়ে একটি রাস্তা রয়েছে যেখানে মানুষ যাতায়াত করে থাকেন। এটি একটি পাহাড়ি এলাকা।

শেওলা ফার্ন জাতীয় গাছ বৃদ্ধি লাভ করছে।

এইখানে জাতীয় পতাকাকে শ্রদ্ধা জ্ঞাপন করে ফুলও দেওয়া হয়।

চেয়ার সাজিয়ে রাখা হয়েছে। এখানে ওপেনিং অনুষ্ঠানও করা হয়েছে। সেলুন টি বেশ বড়ো। সেলুন টি জেন্টস সেলুন।

এলাকার মানুষজনেরা এই স্যালুন থেকে তাদের চুল দাড়ি কাটবে।

কঠিন ভাবে কাজ কর্ম করে থাকেন। কারখানার ভেতরে ইনফ্রাস্ট্রাকচার তেমন উন্নত নয়। এখানে কর্মীদেরকে খুবই হার্ডওয়ার্কইং করতে হয়। কর্মীদেরকে মাসিক --

পুরোহিতরা নিয়মিত পুজো করে গেছেন মায়ের আরাধনা করেছেন।